কালো ও হলুদ রঙের দুইটা চেয়ার লক্ষ করা যাচ্ছে।

সাদা কালার কাঠের আলমারিতে অনেকগুলি জিনিসপত্র রাখা রয়েচে।

দুইটা লাল রঙের চেয়ার দেখতে পাচ্ছি।

ছোটো বড়ো অনেকগুলি গাছ রয়েছে।

সাদা রঙ্গের কয়েকটা ডেসিন লক্ষ করা যাচ্ছে।

এখানে একটা বড়ো দোকান আছে।

নীল রংয়ের একটা মেশিন দেখতে পাচ্ছি।

এখানে একটা বড়ো রাস্তা আসে ।

ছোট একটা সিমেন্ট -এর সিঁড়ি দেখতে পাচ্ছি।

এখানে একটা বড়ো দোকান দেখতে পাচ্ছি।

কাটের আলমারিতে অনেকগুলি জিনিসপত্র রাখা রয়েছে।

সাদা রঙ্গের অনেকগুলি পাইপ দেখতে পাচ্ছি।

কাঁচের আলমারিতে অনেকগুলি জিনিসপত্র রাখা রয়েছে।

কালো রঙ্গের একটা সোফা লক্ষ করা যাচ্চে।

এখানে একটি বড় দোকান আছে।

এখানে একটি ছোট রাস্তা আছে।

কাঠের আলমারিতে অনেকগুলি জিনিসপত্র রাখা রয়েছে।

দুইজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

এখানে একটা বড় ধানের মিল আচে।

কয়েকজন মানুষ বসে ও দাঁড়িয়ে থাকতে লক্ষ করা যাচ্ছে।

কাটের একটা সিঁড়ি দেকা যাচ্চে।

ছোট বড় অনেকগুলি গাছ রয়েছে।

ছোট বড় অনেকগুলি গাছ রয়েছে।

এখানে একটা বড় গোয়াল ঘর আছে।

কয়েকটা ঝান্ডা লক্ষ করা যাচ্ছে।

অনেকগুলি কালো রঙের চেয়ার লক্ষ করা যাচ্ছে।

কিছু মানুষ চেয়ার -এ বসে থাকতে দেখতে পাচ্ছি।

ছোটো বড়ো অনেকগুলি গাছ রয়ছে।

এখানে একটা বইয়ের দোকান আচে ।

ছোটো বড়ো অনেকগুলি গাস দেখা যাচ্ছে।